এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একটি বড় ট্র্যাক যাচ্ছে |দূরে একটি পেট্রোল পাম্প রয়েছে |পেট্রোল পাম্প -এর চারপাশে অনেক বড় বড় --

এখানে একটি জলাশয় দেখা যাচ্ছে। জলাশয় টি খুব সুন্দর। জলাশয়ের ওপর দুটি নৌকা দাঁড় করানো রয়েছে। একটি নৌকার ওপরে এক একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। ছেলেটির মাথায় --

এটি একটি ডেয়ারি পার্লার পার্লারে এখানে দুধ ঘি মাখন পনির লস্যি দুধের আইটেম পাওয়া যায় পার্লার এর বাইরে একটি মেয়ে স্কুটি তে বসে রয়েছে একটি ছেলে হেঁটে যা--

এখানে সামনে একটি বড় প্রাইভেট কার দেখা যাচ্ছে। প্রাইভেট কার -টি খারাপ হয়ে গেছে গাড়ির ইঞ্জিন অংশ টি খুলে একজন ব্যক্তি সারাচ্ছেন।

প্যান্ডেল এর সামনে কিছু লোকজন দাঁড়িয়ে তাদের ছবি তুলছে কেউ বা ভিডিও করছে।

এখানে একটি বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে | বাস স্ট্যান্ড -টি অনেক বড় এবং বাস স্ট্যান্ড -টি একটি বড় আটচালার নিচে --

এবং দূরে কিছু বড়বড় বিল্ডিং দেখা যাচ্ছেচারপাশে অনেক বড়বড় গাছপালা দেখা যাচ্ছে।

এটি একটি গির্জা গির্জা -টি অনেক বড় খুবই সুন্দর দেখতে খুব সুন্দর সূক্ষ্ম--

চারপাশে অনেক আলো ও জ্বলছে অনেক. লোকজনের ভিড় হয়েছ--

এটি একটি বই এর দোকান। দোকানটিতে অনেক বই রয়েছে দোকানটিতে গনেশ ঠাকুর লক্ষী সরস্বতী আরো বিভিন্ন ঠাকুরের পিকচার গুলিতে মালা পরানো হয়েছে এবং সেগুলিকে --

এটি একটি জিম সেন্টার | এটি অনেক বড়সামনে একটি ছেলে ওয়েট লিফটিং করছে |পাশে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছেমাটিতে কিছু ডাম্বেল পড়ে রয়েছে।

কলা রয়েছে। এই দোকানে টাটকা ফল পাওয়া যায় প্রতিদিন এখানে অনেক মানুষেরা ফল কিনতে আসে।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে |দূরে রাস্তার ধারে একটি বড় ইলেকট্রনিক্স -এ --

এখানে একটি স্টেজ সাজানো হয়েছে। স্টেজ -এ একটি মেয়ে ডান্স করছে মেয়েটি--

এখানে প্রতিদি-ই-ন অনেক মানুষেরা গাড়ি সারানোর জন্য আসে।

একজন ফাদার তারপাশে একটি ছেলে দাঁড়িয়ে প্রার্থনা করছে এবং কিছু বয়স্ক লোকজন কিছু পুরুষ মহিলাদেরও ভিড় জমেছে ।